সাইড -এ স্কুটি এবং বাইক রয়েছে।

অনেকগুলো চেয়ার রয়েছে বসার জন্য লাল এবং নীল রঙ্গের ।

এইখানে বড় একটা রাস্তা আসে।

অনেকগুলো গাছ দেখতে পারতেসি।

উপরের বোর্ড -টিতে ইংলিশ দিয়ে কিসু ল্যাখা রয়েসে।

দুই সাইড -এ দুইটা সাদা রঙের ভল্ভ জ্বলতেসে।

সাইটে একটা টেবিল ফ্যান রয়েছে।

এইখানে বড় একটা রাস্তা দেখতে পারতেসি।

অনেকগুলো সাদা রঙের লাইট দেখা যাচ্ছে।

অনেকগুলো সবুজ রঙ্গের গাছ রয়েছে।

এখানে বড়ো একটা শপিংমল দেখতে পারতেসি।

এইখানে একটা ফুলবাগান দেখতে পারতেসি।

বড় একটা নদী দেখা যাচ্ছে।

তিনটা কালো কালার -এর কম্পুটার আসে।

অনেক ছোট বড় গাছ লক্ষ করা যাচ্ছে।

এখানে বড় একটা বারান্দা রয়েছে।

লাইনের বোর্ড একটা দেখা যাচ্ছে সাদা কালারের।

ছোট ছোট অনেকগুলো ছবুজ গাছ লক্ষ করা যাচ্ছে।

এখানে একটা দোকান রয়েছে।

কালো কালার -এর একটা ড্যাগ দেখানো যাচ্ছে।

তিনটে লাইন -এর বোর্ড লক্ষ করা যাচ্ছে।

মাটিতে বড়ো একটা ঢাক রাখা আসে।

অনেকগুলো গাছ দেখা যাচ্ছে ছোট এবং বড়ো।

এইখানে একটা বড়ো বিয়ে বাড়ি দেখতে পারতাসি।

সাইট -এ অনেকগুলো ফুল সাজানো আছে।

বড় একটা পাথরের ঘর রয়েসে।

রাস্তার সাইডে কয়েকটা দোকান আসে ।

কিছু পাহাড় লক্ষ করা যাচ্ছে।

কয়েকটি পাহাড় লক্ষ করা যাচ্ছে।

সাইডে একটা পোস্টার রয়েছে পোস্টারটাতে অনেক কিছু জিনিস রয়েছে।

অনেকগুলো বসার জন্য চেয়ার আসে।

শুকনো কিছু খড়ি দেখা যাচ্ছে।

বড় একটা বিল্ডিং দেখতে পারতাসি।

কয়েকজন মানুষ বসে থাকতে লক্ষ করা যাচ্ছে।

সাইডে একটি হলুদ রঙের ঝুড়ি দেখতে পারতেসি।

এটা অনেক ছোটো বড় গাছ আছে।